তুমি cash on delivery ও করতে পারো তুমি online payment ও করতে পারো।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

না তোমার যত ইচ্ছা ও এবার ধরো আমি ধরো আমি দশ হাজার টাকার মাল নিলাম তখন কি shipping charge extra লাগবে না ওটা free থাকবে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

হ্যা এবার ধরো আহ ত্রিশ টাকার একটা জিনিস আছে বা তুমি শুধু একটাই কিনবা ত্রিশ টাকা জিনিসে ওরা তো পাঠাবে ওদের তো একটা টাকা খরচা হচ্ছে হ্যা সেটা তো একদম তাহলে ওরা তখন shipping charge টা নিয়ে নিবে বা দশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকার জিনিস কিনছো ওরা ওখান থেকেই shipping charge টা manage করে নিবে সেটাই মানে এদের যেরকম sell হবে মানে ধরো আমি যদি অনেক মাল নেই সেখান থেকে ওরা নিশ্চয়ই shipping charge টা ওখান থেকে দিতে পারবে এবং আমি অনেক মাল নিচ্ছি সেইজন্য shipping charge টা free দিবে তাই না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

হ্যা প্রথমে তুমি যাবে তুমি দেখে নেবে দেখে ভালো করে পরিচয় করে নেবে দিয়ে কিনে নিবে হ্যা ধরো আমি মাল নিয়ে আসতে পারলাম না ওদেরকে বললাম যে আপনারা তো transport এর মাধ্যমে পাঠিয়ে দেন আমি ধরে নাও বাড়ি চলে এলাম দিয়ে ধরো ওরা পাঠিয়ে দিলো transport এর মাধ্যমে সেটাতে হবে হ্যা ধরো তুমি কিছু নিয়ে এলে আর কিছু বললে এগুলো পাঠিয়ে দিতে তখন ওরা আবার পাঠিয়ে দিবে।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 হ্যা কিন্তু ওরা যে ওর company কিনে নেয় সেটাই তুমি বললে তাই নাহলে আমি তো জানতাম না ধরো এসব সমন্ধে আমার কোন জ্ঞান ছিলো না আমাদের গ্রামে কি গ্রামে একটা দোকান থাকে ওখানে যা দাম বলে তাই নেই আমরা বুঝলে হ্যা তোমাকে তো এসব কেউ বলবে না যদি কেউ বলে তারই লস, না

যেটা MRP থাকবে সেটাই নিবে মানে এক টাকা কমাবে না বলবে দেখ ভাই আমার তো কেনা হ্যা এইটা তোমাকে কি করে দিবো বলবে same dialogue সবাই দেয় আমার এতোতে কেনা। সেটাই তাই আমরা ভাবি যে তাইতো দাম ফেলা আছে আমরা আর সেখানে কি বলব ঠিক আছে তাহলে তাই নিন ওই বলি আমরা উম না MRP হয়তো দেয়া থাকলো একশ সেটা হয়তো কিনেছে দেখো পঞ্ছাশ টাকায় সেটাই তো সেগুলো তো আমাদের জানা নেই ধরো আমরা তো গ্রামের মানুষ কি জানব না আর ওইসব সমন্ধে আমরা ধরো পূজো পার্বন বিয়ে যখন দরকার পরে তখন বউ ছেলেকে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসি।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 সেটাই এটা কিন্তু শুধু গয়নার ক্ষেত্রে না গো তুমি যে headphone, charger, ring light বলছো এগুলোর ক্ষেত্রেও same জিনিসই হবে ও তাহলে তো সেটা খুব ভালো হয় কারন তাহলে আহ মানে সব থেকে better হবে একবার কোলকাতা গিয়ে সব কিছু দেখে এসে এসে সাথে contact করে এসে আহ মানে ব্যাবসাটা শুরু করা তাইনা হ্যা তুমি একবার কলকাতা যাও কলকাতায় গিয়ে বড় বাজারে যেগুলো wholesale এগুলো তো wholesale এ ঢালাও বিক্রি হয় সে wholesale এর দোকানের সাথে তোমাকে কথা বলতে হবে গিয়ে ওরাই করে দিবে সব ব্যাবস্থা। সেটাই তো এবার কি বলো তো ওখানকার যদি লোকাল কেউ চেনাজানা থাকে তাহলে এটা ভালো হয় কারন ওটা তো ধরো সব কিছু জানে কোন টা ভালো কোন টা খারাপ তাহলে খুব ভালো হয় তাইনা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 সেটাই আর তুমি যে বলছিলে কি একটা ব্যাবসা শুরু করবো তুমি তো boring হয়ে যাচ্ছো বলছো ওই আহ ওই অফিসের জব করতে করতে হ্যা বোর হয়ে যাচ্ছি আমি ভেবেছি আমি মেকাপ টেকাপ লেম সানগ্লাস ব্যাগ এইসবের ব্যাবসা শুরু করব হ্যা তোমার বাড়ি তো শহরেই এগুলো তো ধরো নিক brand এর একবারে কি বলব branded এগুলো চলবেই তোমাদের ওখানে হ্যা আমি বেশি make up এর জিনিস গুলো রাখব ভেবেছি যেমন ছোট ছোট make up এর জিনিস মানে colouring colouring তারপরে তোমার ব্যাগ হলো এসব জিনিস রাখবো সেটা আর এখন তো উম কি বলব মেয়েরা make up ছাড়া তো কোথাও যায় না, তাইনা? উম না make up এর জিনিস টা খুব চলবে সেটাই তুমিও তো আর কম make up করো না? না আমিও কম মেকাপ করি না আমিও খুব make up করি। সেটাই সেটা দেখো make up না করলে মেয়েদের ভালো লাগে না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 সেটাই মানে যাই হোক make up করতে হবে।

সেটাই তোমরা যদি make up না করো তাহলে এই এই production গুলো তো কি বলবো company গুলো তো পথে বসে যাবে না! তাহলে আমাদের সবারই কথা ভাবতে হয় বুঝলে তো সেটাই কারন তুমি একটা যখন make up কিট কিনবে তখন তো ওখান থেকে দোকানওয়ালার profit company এর profit সরকারের profit তাইনা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 সেটাই কারণ group এ যোগ থাকলে আমি নতুন নতুন তুমি বলছ আপডেট দেয় প্রতিদিন, তাইনা?

তাহলে আমি যেখানে কম পাবো সে দাদার সাথে কথা বলবো যে দেখুন দাদা আমি তো খুলতে চাই তা আপনি যদি আমার সাথে একটু মানে কি বলব আলোচনা করেন এবং আপনার product গুলি দেখান তাহলে তো খুব ভালো হয়

হ্যা হ্যা যাবো।

ঠিক আছে। আসসালামুয়ালাইকুম।

জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন?

এইতো TV দেখছিলাম এতক্ষন আপনি?

বিনোদনের দরকার আছে তো জীবনে তাই না?

জি বিনোদন বিনোদন তো দরকার obviously সে জন্যই কারণ মানসিক সুস্থতার জন্য বিনোদনের খুব প্রয়োজন আমরা যখন একটানা কাজ করি একটা মানে বিরক্তি চলে আসে কিন্তু মানুষের মাঝখানে কাজের মাঝে মাঝে যদি একটু বিনোদন নেওয়া যায় তাহলে শরীর এবং মন দুইটোই ভাল থাকে।

আসলে মন যদি সুস্থ না থাকে বুঝছেন? তাহলে দেখা যাই কি আপনার শরীরটা automatic দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় মনকে সুস্থ রাখতে হয় আর মনকে সুস্থ রাখার জন্য আপনার বিনোদনের প্রয়োজন আছে। এবার সেটা বিভিন্ন category তে হতে পারে আচ্ছা ভাইয়া আপনি কোন ধরনের বিনোদন গুলোকে পছন্দ করেন?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 না দেখা যায় কি কেউ ছবি দেখে মানে movie দেখে নিজের বিনোদন নেই কেউ আপনার খেলাধূলা করে তারপরে কেউ ছবি আঁকে ছবি আঁকাটা এক

খেলাধুলার দিকটায় আমি বেশি দেখি আর এখন movie টা খুব একটা ই করা হয় না তো আপনি কোন ধরনের movie আহ আমার আসলে বিনোদনের মধ্যে আমি যেটাকে prefer করি আমার যেটা ভালোলাগে সেটা হলে ছবি আঁকা আমি ছবি আঁকাতে ভীষণ ভালোবাসি আর এটা আমাকে মানে আনন্দ দেয় আমার বিনোদনের একটা বড়ো জায়গা এটা ঠিক আছে

Gaming বিভিন্ন zone তৈরি হচ্ছে আমাদের বাচ্ছারা যাতে খেলাধুলা করতে পারে ঠিক আছে ওদের মানসিক সুস্থ মানে স্বাস্থ্যটা যাতে সুস্থ থাকে সে জন্য কিন্তু বিনোদনের ব্যাবস্থা দিন দিন বাড়ছে দেশে। হ্যাঁ সেটাই মানে আগের থেকে বিনোদনটা বিনোদনের আগের থেকে অনেক,

হ্যাঁ হ্যাঁ অনেক উন্নত হয়েছে আমাদের দেশে শুধু আমাদের দেশে কেন আপনার পৃথিবীর প্রতিটা দেশেই দিন দিন বিনোদনের ব্যাপারটা বেড়েই চলেছে আর মনে করেন একটা আপনার অসুস্থ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত তো সে মানুষটা যখন hospital এ থাকে দুদিন অনেক দিন তো দিনদিন কিন্তু মানুষটার অবস্থা হয়তো বা ওষুধ দেওয়া হচ্ছে তাকে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার মানসিক যে একটা স্বাস্থ্যের ব্যাপার আছে mental health যেটাকে আমরা বলি তো সেটার জন্য যেটা প্রয়োজন কি আপনার বিনোদন এবার সেটা হয়তো বা সে আপনার news পড়ে পেতে পারেন বিভিন্ন magazine সে দেখতে পারে পড়তে পারে ভালোলাগে বা কোন movie দেখলো তো এই আহ অসুস্থ মানুষ গুলোর জন্য কিন্তু বিনোদন খুব প্রয়োজন সেটা তো স্বাভাবিক মানুষ আপনার সারাদিনে যতই কাজ করেন না কেন শরীরের ক্লান্তি যতোই থাকুক আপনি অল্প একটু সময় বিনোদন নেন আপনার শরীরের ক্লান্তিটা থাকবে না। হ্যাঁ সেটাই এই যে দেখেন বিনোদনের জন্যই তো মানুষ ফেসবুক use করছে তাই না? আমরা দেখা যায় অনেকক্ষণ

ট্যুইটার, হোয়াটসঅ্যাপ মানে সব কিছুতেই এখন ধরণের বিনোদন কাজ করে যদি এই বিনোদনগুলো কাজ না করতো কেউ কিন্তু এগুলো use করতো না সেটাই আর আজকে আপনি একটা জিনিস খেয়াল করেন যে বর্তমানে মানুষ মানে বিনোদন করেও কিন্তু income করতেছে যে ইউটিউব এ যে content creator রা ওরা তো আমাদেরকে বিনোদন দিচ্ছে তাই না?

আহ দিনশেষে তারা যেমন আনন্দিত আমরাও খুশি এবং তাদের কিন্তু একটা financial ব্যাপারও এখানে চলে আসতাছে so বিনোদনটা আসলে সবার জন্য খুবই দরকার। সেটাতো স্বাভাবিক আচ্ছা আপনার মানে আপনার যারা কাছের বন্ধুবান্ধব আছে এরা কি রকম বি বিনোদন পছন্দ করে? মানে এদের কে কেমন ভালোলাগে? গান শোনা যেমন আমার খুব গান শুনতে ভালোলাগে আসলে মনটা খারাপ হল

এক মিনিট এখন মানে আমি আমারটা বলতে পারি বুঝেন আমি তো other side টা বলতে পারি না আছে কেউ কেউ মানে গান search করে আপনার মতো কেউ ইউটিউবে এ বিনোদন খোঁজে কেউ ফেসবুকে বিনোদন খোঁজে। এরকম আবার কেউ খেলাধুলাই বিনোদন খোঁজে না আসলে খেলাধুলার মধ্যে যদি বিনোদনটা আমরা দেখতে যাই খেলাধুলাটা মানে যখন আমরা খেলাধুলা করি সেটা badminton হতে পারে cricket হতে পারে football anything তো আপনি দেখবেন যে আমাদের heart খুবই সুন্দর ভাবে মানে Grow করে happiness ঠিক আছে? আর এই বিনোদনটার মাধ্যমে এই যে আমাদের মনটা খুশি হয়ে যাচ্ছে আমরা ভালো লাগতাছে একটা good feel কাজ করতেছে এটা যেটা হয় কি আপনার মানে Mental health এর পাশাপাশি physical health ও help করে ঠিক আছে?

হ্যাঁ আপনি দেখবেন এই যে ছোট বাচ্ছার খেলাধুলা করছে মানে ওরা কিন্তু ইচ্ছে মতো খেলে আর এবং ওদের মধ্যে কোন বিরক্তি আসে না and তারা happy মানে অনেক

বিরক্ত না আসার কারণ তো ওই একটাই বিনোদন হ্যাঁ সেটাই কারণ এই যে খুশিটা আমাদের অনেক guardian দেখে যায় বাচ্ছাদেরকে বিনোদনের জগৎ থেকে দূরে রাখে ভাবে কি যে শুধু সারাক্ষন পড়াশোনা করতে হবে পড়াশোনার মধ্যে রাখবে actually না যতই আপনি একটা মানুষের brain কিন্তু ত্রিশ মিনিটের বেশি কিন্তু নিতে পারে না ঠিক আছে তো পড়াশোনা ত্রিশ মিনিট করুক না চল্লিশ মিনিট এর ভিতরে যদি সে দশ মিনিট একটা break নেয় ঠিক আছে? সে হয়তো বা বিনোদনটা যে শুধু আপনার মানে practically বিভিন্ন জিনিস থেকে নিতে হবে যেমন TV বা mobile phone laptop তা নয় সে প্রকৃতির কাছে কিছুক্ষন থাকুক প্রকৃতি দেখুক সমুদ্রের কাছে যাক সেটাও কিন্তু বিনোদন তাই না? মানে আমার কথা হলো যে যা যা করলে আমাদের মানসিক যে ব্যাপারটা happiness কাজ করে আমাদের মধ্যে আমাদের মানসিক প্রশান্তি আসে সেটাই বিনোদন।

আচ্ছা আর আরেকটা ব্যাপার যেটা আমি খেয়াল করলাম আপনার আমাদের দেশে দিনদিন মানে মানুষ depression এ পরে যাচ্ছে আপনি কি সেটা খেয়াল করেছেন? আমাদের young generation হতাশায় ভুগছে আর এ এ এটা কেন হচ্ছে?

আপনি একটা জিনিস আপনি একটা জিনিস দেখেন যে সময় আপনার প্রাকৃতিক ভাবে যে বিনোদন গুলো আসে ঠিক আছে?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

Technology এত fast ছিল না কিন্তু সে সময় একটা

মানুষ গ্রামের মানুষরা ধরেন এই যে আপনার কাবাডি খেলতো তারপর নৌকা বাইচ বিভিন্ন খেলের মাধ্যমে তারা আনন্দটা পেত ঠিক আছে? Phone ই সব হ্যাঁ মানে ম বাচ্চা একটা বাচ্চা খেতে যাচ্ছে সে mobile দেখে দেখে খাচ্ছে এটা তার বিনোদন এটা এটা তো মনে করেন যে এখন এই এই generation এর সাথে একবারে totally blood এর সাথে বলতে গেলে মিশে গেছে

দেখবেন না এখন খুব কম পাইবেন যে বাচ্চারা Phone বুঝেনা।

কারণ আমি বিনোদনের জন্য ধরেন আমার phone চালাচ্ছি সেটা হতে পারে ত্রিশ মিনিট এক ঘন্টা কিন্তু আমার এই বিনোদনটা এক ঘন্টার জায়গায় যদি আমি চার ঘন্টা পাঁচ ঘন্টা চালাই তখন কিন্তু সেটা automatic আমার brain এ pressure করবে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

যে phone ধরছে সকালে রাত হচ্ছে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে আবার phone ধরছে

আমাদের দেশে যে বিভিন্ন park যেমন dream holiday park fantasy kingdom তারপরে এরকম অনেক অনেক park আছে তো এই park গুলার মাধ্যমে মানুষ যেমন শুক্রবার বা শনিবারে কিন্তু ছুটির দিনে মানুষ একটু ঘুরতে যাই কেন যাই? শুধু তার বিনোদনের জন্য তার মানসিক প্রশান্তির জন্য ঠিক আছে? হাজার হাজার টাকা মানুষ খরচ করে শুধু বিনোদনের জন্য আর এটা দরকার ভাই মানুষের life এ না আপনার enjoy entertainment না থাকলে

Entertainment ও প্রয়োজন আছে সেটাই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

যেটা একমাত্র entertainment এর মাধ্যমেই হতে পারে Yes yes আপনি দেখেন এই যে সাঁতার খেলা হচ্ছে তারপরে এই যে অলিম্পিকে আমরা দেখতে পারি যে অলিম্পিকে কত রকমের item এর খেলাধুলা চলে এগুলো শেখাচ্ছে বা দেখাচ্ছে কেন হচ্ছে এসব? আমাদের দেশে বা বাহিরের country তে বিনোদনটা ঠিক কতটা valuable সেটা আমরা খেয়াল করছি তাই না?

ঠিক আছে? আর যার জন্য দেখা যায় এরা খুব depression এ ভোগে হতাশায় মানে আনন্দটা

হ্যাঁ বিশেষ করে এখনকার young generation যেগুলো সেগুলোর দিকে তাকান এরা অতিরিক্ত মাত্রায় depression এ কারণ এদের properly যে entertainment টা দরকার তাদের life এ তারা ততটুকু নেই না। হ্যাঁ হ্যাঁ সেটাই আপনার এখন আর ছেলে মেয়েরা আগের মতো খেলাধুলা করতে চাইনা বাইরের জগতে যেতে চাই না তাহলে ওরা বিনোদন পাবেন কি করে বলেন? কি আর এটাই তো স্বাভাবিক মানে এইটাই ওরা ওদের বোঝাবে কে? এইটাই তো বোঝানোর দরকার ওদের সুস্থ থাকতে হলে বিনোদনের দরকার আছে। এই যে আমরা শুনি আমরা যখন আমার আমার যখন মনখারাপ হয় specially বা ম মানে mood একটু ভালো আছে একটু গান শুনি বিভিন্ন গান একটু হয়তো বা আপনার মনে করেন যে কি বলে ওটা কে? পছন্দ অনুযায়ী সবার পছন্দ অনুযায়ী গান শোনা